কারণ dropshipping আমার কাছে একটা sustainable business মনে হয়ে না online earning এর আর একটা stage হচ্ছে youtube থেকে earning করা আপনি চাইলে youtube একটা channel create করে সেখানে ad monetization করেও সেখান থেকে earning করতে পারেন youtube থেকে earning করতে হলে আপনার সর্বপ্রথম channel এ এক হাজার subscriber থাকতে হবে এবং চার হাজার ঘন্টা watch time count করতে হবে তার পরবর্তী তে আপনি absence monetization করিয়ে আপনার channel থেকে earning start করতে পারবেন last month এ আমি already এইরকম একটা youtube channel তয়রি করে সেখানে ছয়ে টা video upload করে এক মাসের মধ্যে absence approve করিয়ে already সেই channel থেকে earning start করে দিয়েছি আমি সেই সম্পূর্ণ video টা আমার channel এ করবো যাতে করে আপনারা live দেখতে পারেন কি করে একটা youtube channel তয়রি করে সেখান থেকে earning start করা হয়ে সর্বশেষ আপনি যদি কোনো একটি বিষয়ে expert হন তা হলে আপনি teaching profession থেকেও earning শুরু করে দিতেন পারেন সে ক্ষেত্রে আপনি বিভিন্ন online platform এ গিয়ে class নেবা শুরু করে দিতে পারেন অথবা consulting business করতে পারেন এর ছাড়াও আপনি বিভিন্ন রকমে digital content বানিয়ে করতে পারেন যেমন course ebook photography videography cartoon NFT animation আরও কত কি তবে অৱশ্যে এইসব জায়গা তে আপনা কে master হতে হবে আপনি সম্পূর্ণ expert হলে ই কেবল মাত্র এই ধারণে source থেকে earning করতে পারবেন একটা কথা অৱশ্যে মনে রাখবেন টাকা income করা কোনো দিন সহজ ছিল না

একটা বিষয়ে expert হতে আপনি যদি একজন digital marketer হতে চান তালে অৱশ্যে coding design development এই সমস্ত জায়গা থেকে দূরে থাকা চেষ্টা করবে আপনি যদি অনেক গুলু বিষয়ে এক সাথে শুরু করেদেন তা হলে একটাও শেখা না হতে পারে আর আমাদের মদদে বেশি ভায়াক মানুয়ে এই ধারণে confusion এ থাকি যে আমরা কোন টা দিয়ে শুরু করবো আপনি যদি already decide করে ফেলেন যে আমি এই কাজ টা করবো টা হলে আপনি শুধু মাত্র ঐই কাজের ই video দেখবেন ঐই কাজ নিয়ে research করবেন এবং ঐই কাজ তা করার চেষ্টা করবেন ঐই কাজ তা করার মাঝে আপনি কখন অন্য একটা কাজ শেখার চেষ্টা করবেন না আমি যে এইতো সব ধরনে এর video ই আমার channel এ upload করবো আপনাদের কে request করবো

যখন আমরা বিভিন্ন sector এ video দেখি তখন আমরা derailed হয়ে যায় এবং আমাদের brain এ confusion সিস্ট হয়ে যে কোন কাজ তা দিয়ে আমরা শুরু করবো বা কোন কাজ আমার শেখার দরকার বা কোন কাজ টা আমার শেখার দরকার নেই শুধু মাত্র একটা যেটা আপনি শিখতে interested সে ধরণে video গুলু আপনি আমার channel থেকে দেখতে পারেন আসা করি আজকে video থেকে বোঝে ফেলেছেন online earning আপনি কোন কাজ তা দিয়ে শুরু করতে পারেন এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে অবসয়ে আমাকে comment করে জানাতে পারেন অথবা আমার facebook এর page এ আমাকে সরাসরি message করতে পারে আমি অবসয়ে আপনাদের reply দেবা চেষ্টা করবো সো দেখা হচ্ছে পরে video তে ধন্যবাদ সবাইকে।

Hello, Maggi খেলাম Maggi । এমনি Maggi । না না, Maggi আবার white sauce ওয়ালা হয় নাকি? হ্যাঁ, হয় যেটা আমি বানাতে পারি। আমি বানাতে পারি। সেটা হচ্ছে একটা cheese এর ডেলা, আর আর একটু mayonnaise আর একটু corn দিয়ে ঘেঁটে দিই।

cheese, cheese টা কি তোর ওই ব্যাপারটা? মানে তোর আহ Amul spread

উফ, তোর কি হবে।

ও তাই। ও তাই। ও তাই। anyways, আমরা ক~ কোথায় যাবো?

হ্যাঁ, Chai Adda, Chai Adda কেমন রে?

হ্যাঁ, হ্যাঁ, Hondo Hondo's LOL । Hondo's গেছে। Hondo's হ্যাঁ, রুমিয়াকে নিয়েই আমি Hondo's গিয়েছিলাম।

কোনো দিনও Hondo's যাইনি। আমি কিছু না হলেও চার থেকে পাঁচ বার Hondo's গেছি।

চল রুমিয়ার pocket কাটি। Lord Lord the Lord Lord of the Drinks এ যাই। কি জক কি very nice joke রুমিয়ার পকেট কাটবো না? রুমিয়া অনেক income করে। চল্লিশ হাজার টাকা income করে। হ্যাঁ, কেন করবে না? না, আমি Lord and the Lord and the Drinks এ যাবো। Lord of the Drinks । Lord of the Drinks । রুমিয়া আমরা Lord of the Drinks এ যাবো। তারপরে দেখব আমি আর জ্যান্ত ফেরত আসছি নাহ। বারিশ বারিশ যাবো। বারিশ যাবো। যাওয়াটা উচিত হবে না।

Dineout, Dineout খুলবো তো তাই D I N E O U T । রুমিওকে KFC পাঁচশো টাকা vouvher দিয়েছে. দেখ তাও, তাও জন্মদিনের জন্যে। আমাদেরকে কে এত দেয় তাঁর ঠিক নেই।

ভালনা না যাইনি সেটা কথায়?

আমি chinese খাবনা। chinese বাদে অনন্য কিছু দেখ। chinese আমি মুখে ছয়াবনা। ধ্যাত বলল Dineout তুলতে । Dineout এর থেকে Zomato অনেক better । Caafe three sixty Degree যাবো। সেটা কাকুর গাছি তে। Naanzza, Naanzza তে যাবার খুব ইচ্ছা কিন্তু Naanzza পুরো veg ।

menu টা খুলে দেখ। তুই chicken এর চও পাবানি। seriously । সেটা কথায়?

কেরকমি সুনতে লাগলো। সেরকম সুনতে লাগলো।

কালীঘাট। মানে Lake Mall এর পেছন দিকে Second House । আহ আর একটা কি জেন বেশ ভাবলাম। আর একটা কিছু একটা ছিল। এই রকিম Social Hideout । রুমিয়া পাগল হয়ে যাবি Instagram জন্য ছবি নিয়ে নিয়ে নিয়ে নিয়ে। এই গুল, যে গুল কথা বলছি। এ গুলো আকমদ Instagram আছে। Social Hideout আর আহ Second House ।

KFC । উম আমরা আহ মানে রুমিয়া dining outlet চাইছে তো, KFC ইর? New Market, হাওড়া Station, হাতি বাগান, Park Street, কাঁকুড় গাছি, , Rangoli Mall, Sector IV হিন্দুস্থান park এ আছে, Lake Mall এ আছে, Lake Mall এ চলবে না। হিন্দুস্থান park এ একটা আছে। আহ চলবে না, চলবে না South City চলবে না। ব্বরানগর, DLF IT PARK, , Metropolis, উত্তর পাড়া, বেহালে তে আছে, নাগতলা তে আছে, দমদম, বেহালা, Newtown, সতপুর, বারাসাত, শ্রিরামপুর

গড়িয়াহাট। তাহলে কি আমরা গড়িয়াহাট যাবো? থালে কি আমরা গড়িয়াহাট যাবো?

আমি জানি। কিন্তু খাবার দাবার খুব একটা হাইফাই নয়। খুব একটা হাইফাই নয়। four point eight star ambience এর জননে। two point eight, two point eight টাকে তুই ভালো বলছিস? হ্যাঁ, two point eight টা হচ্ছে ambience এর জননে। খাবার দাবার খুব একটা ভালো নয়। আমি বলছি না, খুব একটা হাইফাই নয় খবার দাবার। গড়িয়াহাট, গড়িয়াহাট যদি যাই আমরা। তাহলে আমরা ইয়ে থেকে, কি বলে? KFC থেকে বেরিয়ে হাঁটা শুরু করবো। খাবার টাকে পচাবো। খাবার টাকে পচিয়ে নিয়ে কোথায় যাবো বলত?

ও, তাহলে ভেবে দেখতে হবে।

রুমিয়া বলছে Chai Adda যাবে।

ওখান থেকে ফেরত এসে। হ্যাঁ। আমি আর তুই ত একসঙ্গেই যাবো, আলাদা করে কি যাবো? ও we can go to Roastery coffee house । ওদের খাবারের portion টা অনেকটা থাকে। ওরা খাবারের portion টা অনেকটা দেয়।

তাহলে পঞ্চমের আড্ডায়। এ বেটাও ওখান থেকে নড়বে না। তুই Lord of the Drinks নিয়ে যেতে বল। ওকে বললাম তো গড়িয়াহাট যেতে হবে। বলল ও তাহলে পঞ্চমের আড্ডায়। তাহলে পঞ্চমের আড্ডাটা কথায়? ও ওই জন্যই বলছে। ওই জন্যই বলছে।

আসবে। আসবে ভেতর থেকে? না, Burger টা Marbella's কেন?

আমি বলি? আমি বলি? আমি বলি best চ, Chili's চ। ভালো খাবার দাবার। ভালো খাবার খাবার দাবার। হ্যাঁ, খাবই তো। খাবই তো ওই জন্যই তো বলছি।

আমি যাবো South City তে আছে Chili's ।

Hola, Hola য় আছে Chinese, North Indian, Asian, Continental Beverages । যেখানে happy hours চলছে।

দূর আমি disappointed হয়ে গেলাম থাক। ও ও এক continuously বলে যাচ্ছে। ও continuously কিন্তু পঞ্চমের আড্ডায় বলে যাচ্ছে।

আমি খেলে Mocktails ই খাব। ভালো options আছে। দুর গোল ।

আমা আরে বাবার থালে আমরা কথায় meet করছি? ও আম আমাকে বলছে আমি কাজ করে আসি। আমি কি কাজ করবি? বাবার office এর জন্য কিছু জিনিস করতে হচ্ছে। বাবা কিছু বুঝতে পারছেনা। আমি বললাম আচ্ছা। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, থালে আমরা কটায় meet করছি? ও বলল বাবা কিছু বুজতে পারছেনা। Pizza আছে। Pi Pizza Pizza Pizza সাবওয়ে । তুই burger খেয়ে তারপর সাবওয়েতে যাবি? তোর তোর কি হয়েছে? এরকম

হ্যাঁ, সেটাই তো তার পরে ফিরবো কটায়? নেই, সেরকম কোনো deadline নেই। Okay, okay । খা গপ গপ করে খেয়ে নে। আমি, আমি এইসব। আমি এই সব জিনিস পত্র entertain করতে পারব না। বলছে বলছেন বলছে non veg platter এ friedd egg, grill chicken sausage, pork ham, grill tomato, masroom potato veggies and garlic bread থাকবে। উফ!

ও sea food ও আছে। ও they have Calamari! they have they have Calamari! । I want to have that Calamari । অনেক দিন Calamari খাইনি। last খেয়েছি Goa তে। কী সুন্দর fishy fishy খেতে হয়। হ্যাঁ, সেই তা তো করবই। Traditional Caesar salad, Greek salad, Mexican salad I can have salad as well । I can have salad as well ice twenty আছে, mango sundae, pinapple sundae, strawberry sundae, coffee best sundae, crunchy sundae dessert এ কী আছে? আচ্ছা ice cream dessert এর under এ পরে না। ওই জন্য ice cream আলাদা dessert আলাদা। আচ্ছা, বুজলাম। এরা বিশাল intelligent । হ্যাঁ, এদের এদের menu তে তাই আছে। ice cream আলাদা dessert আলাদা।

আচ্ছা madam, আপনাকে আমি বলে দিই, তাহলে train এর timing গুলো, কেমন? আহ না, দুটো something এর পরে না তিনটে একটা আছে। তিনটের পরে চারটে ষোলো। সেটা হচ্ছে ইয়ে থেকে বজবজ ছাড়বে। আমি তোকে

চারটে বাইশ ধরবি, না তিনটে ধরবি? why you do this? । why why you do this? । আচ্ছা বুজলাম। why why why you do? ।

ও, তাঁর মানে আমার ready শেডী হয়ে গিয়ে কোনো লাভ নেই। কারণ photo আমরা তুলতে পারবনা। জিজ্ঞাসা করছি কোথায় meet করবো আমরা গড়িয়াহাট? গড়িয়াহাটে meet করলে কী তাহলে আমরা ইয়ে করবো, কী বলে ওই ব্যাপার টা করবো? what is it call? না না ওই ব্যাপার টা করবো। what is it call? street photography করবো। ও বলল হ্যাঁ। গড়িয়াহাটে। অন্ধকার হয়ে যাবে darling । ঢোকার আগেও হবে না। এক অন্ধকার হয়ে যাবে darling । তোকে আমি কামড়ে দেবো, জানিস তো।

আচ্ছা, ঠিক আছে sufficient তোলার chance পাবো। ঠিক আছে। I trust you ।

ও হ্যাঁ বালিগঞ্জ থেকেই তো আমাদেরকে আসতে হবে। হ্যাঁ, okay done । Okay, okay । ওরে না! কি ambience রে!

ওরে না! ওরে না! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। পা এর পরে মানে, যদি Amazon এ আমি বলি যে Amazon এর meeting আছে। থালে ওই জায়গা টা ওটা ওদেরকে ছেড়ে দেবে। আমরা কি Amazon না Amazon যেদিন যাবো। anyways ছাড় বাদ দে। That is a different topic । আপাতত আমি যাই। টাটা bye bye । আমাদের আবার দেখা হবে।

আমাদের আহ বিদ্যালয় যখন আমরা পড়াশোনা করতাম সেই আজ সেই ছোটবেলা আহ কথা ঠিক মনে পড়ছিল। দেখা যাচ্ছিলো যে যখন প্রথম শ্রেণীতে পড়েছি অনেকগুলো classroom দেখা গেছিল, অনেক teacher রাও ছিলো। তো সেক্ষেত্রে অনেকগুলো brench এবং brench এ বসে পাশে যখন জানলার ধারে অনেক গাছপালা ছিল আর গাছপালার মধ্যে আজ একটি বসন্তকালের সময় মনে পড়েছে, যে সেই বসন্তকালে উম বিশেষ করে কোকিলের সুর ওগুলো আমরা শুনতাম মাঝে মাঝে বৃষ্টি হত, আর সত্যি সেই ছোটবেলার বা শৈশবের দিনগুলো খুব মধুর ছিল, বিশেষ করে বিদ্যালয়ের দিনগুলো মানে সব বন্ধুদের মধ্যে অনেক মজা করে যে পড়াশোনা টা মাঝে মাঝে খেলাধুলা আহ অনেক সময় tiffin এর সময়। আর সত্যি কথা বলতে উম শিক্ষকরা সেইভাবে আমাদের অনেকটা help করতেন আর অনেক শিক্ষিকাও ছিলেন সে ক্ষেত্রে উহ যেটা বলা যায় যে আজকে যখন আহ সে পিছনের দিনগুলো দেখতে পাচ্ছি সেই দিনগুলো সত্যিই খুব ভালো ছিল আর বলতে এটার কোন দ্বিধা নেই যে প্রতিটা বিষয়ে শিক্ষিকারা খুব সুন্দর ভাবে বোঝাতেন। তারপর সবকিছুই একটা আনন্দময় ছিল একটি মাঠেও একটা মাঠ ছিল আর, সেই খেলার মাঠে tiffin এর সময় আমরা কিছুটা tiffin করে ততক্ষণে আমরা মাঠে গিয়ে খেলবো কানামাছি, তারপর দৌড়াদৌড়ি, লাফ দড়ি হম তো সেগুলো বলতে সত্যি শৈশবের দিন থেকে সেগুলো হারিয়ে গেছে আর যেটা বলা যায় যে কিছুটা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষিকারা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন সেটি সত্যি এটি এখন আমাদের life এ প্রযোজ্য। প্রতি ক'টা আহ শ্রেণীকক্ষের সামনে একটি করে dustbin রাখা ছিল যেটাতে মানে শ্রেণিকক্ষকে আহ

জীবনে আমরা অনেকটাই সেটা-